ভাব তুই তোর জীবনে একবার কে না কে পঞ্চাশ টাকা নিয়ে চলে গেছিল সেটা তোর মনে আছে. কিন্তু তোর জীবনে একজন ভালো বন্ধু তার তোর গলা মনে নেই. কুড়ি আমার তো আর সেরকম পড়াশোনা নেই বাপু পড়াশুনো থাকলেই মনে রাখতে হবে? পড়াশুনা নেই কিন্তু পঞ্চাশ টাকা টার কথা টা তো মনে আছে সে ব্যাবসা করেছি তো ছোট বেলার থেকে তাই এইসব মনে থাকে, আচ্ছা আচ্ছা তো ব্যাবসা লোকের দের তো মানুষ চেনাও কাজ. মানুষ চেনা কাজ ঠিকই, তবে, তোর গলাটা কিন্তু আমি ভুলে গেছি. আচ্ছা. কে তুই? আমি একটা মানুষ.

তুই একটা মানুষ?

ও কি রকম মানুষ? মানুষ যেমন ধর আহ আমি হচ্ছি একটা আহ মানুষ, বলতে তো কি রকম? মানে ধর দুটো হাত আছে আমার.

আমি তোর আহ হাঁটতে পারি.

আর দৌড়াতে ও পারি. সেটা বলছি না সেইসব তো সব মানুষই পারে. না সব মানুষ পারে না

আরে আমাদের যে পু আমাদের যে পূর্ব পুরুষরা ছিলেন.

আরে তো সেই অনেক পুরানো কথা. এখন এইযে এখন এইযে এইযে সময়টা চলছে এই সময় তো সব মানুষই তো এই যে কথাগুলো বলছে। সেগুলো তো প্রায় প্রায় পারে আহ তা কোন যদি তো problem নেই. সময় বলতে তুই কি বুঝাস? সময় এই যে এখন এই কাজডাই বছরটা এটা দুহাজার-বাইস.

তোর আহ তুই কোন শহরের? তুই কি কাজ করিস? তুই কেরখম মানুষ? এইসবগুলো তো একটু বলতে হবে তো. মানে আমি কোথা থেকে এসছি? কোথায় যাচ্ছি? কি করছি? এইগুলা exactly মানে যেটা আমি বললাম যে কি দরকার জানার, তুই সেইগুলাই জানতে চাইছিস.

কিন্তু তাহলে আমার একটু ভালো করে মনে আসবে. যে আমি নিজের কোন বন্ধুর সাথে কথা বলছি? আচ্ছা. কোন ধরনের মানুষ আপ তুমি?

একটা মানুষ যার কিনা একটা কিছু সামর্থ্য আছে. যে সবাই ভাবে তার সামর্থ্য নেয়.

ও তো সবাই তোকে নিকাম্মা ভাবে? না না আমি বলছি আমি সেই মানুষ যাকে গোটা পৃথিবী ভাবে যে common man এর করার সামর্থ্য নেই. কিন্তু আমার সামর্থ্য আছে। আমি আমার পরিবারকে খুশি করতে চাই. নিজের সন্তানকে নিজের বউকে খুশি করতে চাই. অন্তত, মানুষ একটা মানুষ কেউ তো সুখি করতে চাই জীবনে। আমি সেই মানুষ সেই মানুষ যে, পৃথিবীর সবচেয়ে সবথেকে প্রিয় নেতার সঙ্গে কথা বলতে চাই. তার সঙ্গে, মুখোমুখি বসে কথা বলতে চাই, তাকে জিজ্ঞেস করতে চাই যে, সে কাকে ভয় পায়? সে কি বাজপাখি কে ভয় পাই? সে কাকে ভয় পায়? আমি সেই মানুষ.

ও আচ্ছা।

তুই এরকম মানুষ তো নস আমি জানি, তোর কিছু যায় আসে না. পৃথিবীতে কি হচ্ছে? কি হচ্ছে না? কি ঘটলো কি ঘটল না?

কোথায়? তুই তো আজকে আমি যদি না বলতাম, তুই এটাই মেনেই তুই মরে যেতিস. যে, তোর টা টালিগঞ্জের পাড়ার যেটা ওটা FIFA ওটা যেনেই তুই মরে যেতিস তোর কোন আফসোসও হতো না. ওহ বাবা তুই তো পাড়ার পাড়ার খেলাটা তো ভাল করে দেখছি. আবার পারাটাও তো পৃথিবীর মধ্যে আছে. তাই না? হ্যাঁ, তোর পাড়াটা পৃথিবীর মধ্যে থাকতে পারে. কিন্তু, তোর পাড়াতেই পৃথিবী নয় এই তো তুই এই তো বললি আমি একটা common man আমি কিছু মানে আহ এমন কিছু আমি করতে পারি না. কিন্তু, আমার মধ্যে সম্ভাবনা আছে.

সামর্থ্য আছে তো ও ওইটাই তো আমার আমার ও এটাই সামর্থ্য যে, আমি একটা পাড়ার খেলা দেখে ওই পাড়ার ছেলেগুলোকে খুশি করি. আমি যে করছি ওই, এতে আর ভুল কি? আমি ও তো একটা common man ঠিক আছে তাহলে রাখি আরকি. এ দাঁড়া তো, এখনো অনেক সময় বেশি আছে.

এখন কি করে যাবি দাঁড়া? তোমাদের WhatsApp এ যে সমস্ত WhatsApp friends আছে তারা তা তাদের কাছে, দ্বিতীয়বার audition, subscribe, thank you ভারতী, কাপুরী খাড়া আহ good evening safe মানে কি? একটা essay এ যখন তুমি জিতছো ওরা শুধু তোমার এতে বোঝার চেষ্টা করো একটা essay যখন তুমি সেটা ভুল হোক, ঠিক হোক ভুলটাকে ঠিক করার জন্য আমি আছি বসে ঠিক আছে। Grammar books আছে তোমাদের সব ধরনের material আছে, সমস্ত কিছু আছে কিন্তু একটা essay এ যখন তুমি লিখছো, নিজের ভাবটাকে বা মনের ভাবটাকে বা thought টাকে বা experience টাকে যদি তুমি খাতায় তুলছো, তখন কিন্তু পুরো essay টা হচ্ছে তোমার। ওটা তোমার property এবার কোনদিন তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আর তুমি যদি অন্য কারো কাছ থেকে essay টুকরে লেখো বা দেখে দেখে লেখো কোনদিন essay লেখা শিখবে না। তো essay আহ essay টা very personalize প্রথমেই বলে রাখি তোমার নিজের ব্যাপার so let us learn about types of essay, format and tips for essay writing তাহলে এখন আমরা শিখবো হচ্ছে essay কিছু কি type হয় কিভাবে format হয় এবং কিভাবে আমরা কিছু tips আহ শিখবো যেখানে আমরা essay writing করতে সুবিধা হবে। তারপর দেখি as essay generally a short piece of writing outline the writer perspective of story যে writer মানে তুমি যখন লিখছো তখন তোমার perspective টাই ওখানে ফুটে উঠবে। Perspective মানে তোমার views তোমার দর্শন, তোমার opinion তোমার argument সবকিছু এখানে তোমার নিজের ঠিকাছে। এবারে ব্যাপারটা হচ্ছে কি essay লিখতে গেলে মাঝেমধ্যে নিজে যে তুমি view টা দিচ্ছ এটাকে support করতে গেলে তার জন্য তোমায় কিছু evidence বা তার জন্য কিছু আহ transition বা additional কিছু তোমাকে লিখতে হয় ঠিক আছে। ধরো তুমি লিখতে চাইছো এই দেশে corona virus এ তোমাকে essay লিখতে বলা হয়েছে, তো তুমি corona virus এ যা যা লিখবে তোমার নিজেরই views লিখছো কিন্তু নিজের views লেখার সাথে সাথে তোমার নিজের views কে support দেওয়ার জন্য তোমায় কিছু খবরের কিছু জিনিস

তো নিজের perspective অবশ্যই লাগবে নিজের essay তে কিন্তু সেটাকে support দেওয়ার জন্য additional বা transition statement ও তোমাকে দিতে হবে। এবারে যে it is often consider synonyms with a story or paper or and article এতে can be formal as well as informal বলছে if it is often consider synonymous with a story or a paper on a article মানে এটা অনেক সময় story এর মতো দেখাতে পারে একটা paper এর মতো হতে পারে। paper মানে হচ্ছে তোমার কি আহ পুরোটা খবরের কাগজের মতো হতে পারে, সেটা paper আর তোমার journal হতে পারে, তোমার যে research করি আমরা তোমরা জানো যে PhD করার সময় যে research journal paper লিখতে হয় ওটার মতো হতে পারে একটা article খবরের কাগজের একটা খবরের মতো হতে পারে ঠিকাছে। তা essays can be formal essays formal মানে কি তুমি formal way তে একটা essay লিখতে পারো অথবা এ as well as informal. Informal কি formalities are generally academic in nature

যেখানে আহ যেখানে informal essay গুলো কিন্তু আমরা গল্প হিসাবে লিখতে পারি personal narrating হিসাবে লিখতে পারি, যা খুশি নিয়ে লিখতে পারি ঠিক আছে। নিজের experience লিখতে পারি কিন্তু formal essay কিরকম হয় formal essay হয় যেরকম হচ্ছে তোমাকে ধরো বললে এখনকার দিনে media যে প্রভাব side effect সেটা নিয়ে লিখতে হবে তো এটা হচ্ছে একটা formally কিন্তু তোমাকে দিয়ে বলল যে tell me about your friend এটাও একটা essay ঠিক আছে? tell me about your school life এটাও একটা essay কিন্তু এটা একটা informally essay okay? আচ্ছা এবার হচ্ছে types of essays মানে types of essays will depend on what the writer want to convince to his reader এটা একটা type তৈরি হয়। যেমন হচ্ছে narrative essay, narrative essay কি narrative হচ্ছে this is when the writer is narrating an incident or story through the essay যখন narrate মানে writer নিজে narrate করছে ঠিকাছে। So be the in the first person মানে হচ্ছে তোমাকে I, we এইভাবে শুরু করতে হবে ঠিক আছে? তাহলে I, we এভাবে শুরু করতে হবে মানে এটাকে বলা হচ্ছে actually personal personal narrative এর মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে পড়ছে হচ্ছে, এরমধ্যে পরছে হচ্ছে stories এরমধ্যে পরছে হচ্ছে personal আহ personal narrative ঠিক আছে যেটা বললাম personal narrative তারপরে তোমাকে ধরো বলল experience এইগুলো লিখতে দিতে পারতে এইগুলো হচ্ছে narrative essay হচ্ছে আমাদের informal essay পাতি কথায় বলতে গেলে এটা একটা informal essay ঠিক আছে? that came when writing narrative essay used to involve the reader in then rise there when it was happening মানে এটা হচ্ছে একটা গল্পের মতো মানে তোমাকে এমন ভাবে লিখতে হবে যেন যখন যে পড়ছে সে যেন নিজেকে ওই গল্পের মধ্যে imagine করতে পারে।

তখনই সবসময় চেষ্টা করবে সেটাকে যতটা পরিমাণে পরিষ্কার clear তখন আমাদের মনে হয় যেন আমরা ওখানেই রয়েছি। যেখানে জটায়ু নিজেকে personal narrative হয়ে লেখে। যেখানে Sherlock Holmes এর

তো এই ব্যাপারটাকে তোমাকে narrative essay তে clear করে রাখতে হবে। one way to next possible to follow the principal of show don't tell. So you must involve the reader in the story. ঠিক আছে। তার মানে কি? এই যে এই জিনিস এই কথাগুলো তোমার show don't tell এইগুলো জিনিসকেই use করতে হবে। মানে হচ্ছে যেন তুমি হৃদয় কে বলছো ঠিক আছে। যেন তুমি হৃদয় কে বলছো যে এভাবে তুমি যদি শুরু করো না রেডি থেকে? তাহলে সবার প্রথমে হৃদয়, এটাই ভাববে যে না এটা আমাকে কেউ দেখাচ্ছে আহ I am showing this আহ বা I am showing, as it is now এভাবে তুমি যদি তাহলে সবার প্রথমে হৃদয়, এটাই ভাববে যে না এটা আমাকে কেউ দেখাচ্ছে, তখন ওরা দেখতে চাইবে। ঠিক আছে? এবার তুমি যদি এটা বলো don't till sell this anyone that it is impossible for that is impossible to survive আহ with a আহ difficult আহ perspective of situation তো don't tell this anyone মানে তুমি কাকে বলছো? তুমি reader কে বলছ reader তখন ভাববে গল্পটা থেকে তো বইটা তো আমাকেই বলছে, লেখাটা তো আমাকেই বলছে তখন ওর মনে হল যেন ও নিজেই ওখানে রয়েছে বুঝতে পেরেছো? আচ্ছা এইবারে তালে descriptive এ descriptive essay কি রকম হয় ঠিক আছে, okay helmet চলে এলাম Sherlock my favorite thank you আচ্ছা এবারে হচ্ছে here the writer will describe essay যেখানে describe করতে হয় একটা place কে কোন একটা object কে কোন একটা event কক্ষ are may be বা কোন তোমার স্মৃতিকে but it is not just plainly describing কি? এভাবে তোমাকে narrative base এর মত আহ simply তোমাকে describe করলে হবে না। The writer must tell adventure through his word এখানে তোমাকে নিজের কথা দিয়ে বা words দিয়ে একটা ছবি এঁকে দিতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? তুমি যেগুলো লিখবে সেগুলো তুমি তোমাকে evidence দিতে হবে। তুমি যে memory টা নিজের স্মৃতি নিয়ে কথা বলছো সেই সেইদিনকার date সেইদিনকার সাল এগুলোকে তুলে ধরতে হবে। detailing দিতে হবে যাতে তোমার হয় ব্যাপারটা। যদি detailed হয় যত detailed হবে তত তোমার সেখানে সত্যটা বেরিয়ে আসবে। one flavor way to do that its to evok the places of the reader সবথেকে বুদ্ধিমানের কাজ হলো descriptive weight সেটা হচ্ছে তোমাকে reader এর sense দিয়ে খেলতে হবে ঠিক আছে? মানে তুমি ধরো পিছনে descriptive essay তে তুমি কিছু একটা এই যে circus এ animals নিয়ে animal কে যে use করা হয়, research এ animal কে নিজের use করা হয় এটা নিয়ে কোনো essay লিখছ, তাহলে তোমাকে এমন ভাবে লিখতে হবে যেন reader এর মধ্যেও ওই রাস্তা তৈরি হয় যে কেন animal দের নিয়ে এভাবে মানে exploit করা হচ্ছে। তো তোমাকে লিখতে হবে word গুলো ওভাবেই ঠিক আছে। যাতে তার মধ্যে সেই রাগটা তৈরি হয় যে কেন animals এরকম যাবে। যাতে সেও পরে গিয়ে একটা পদক্ষেপ নিতে পারে বুঝতে পেরেছো? তো do not only rely on side but also involve the other then সেইগুলো করেছিলেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো সেখানকার বিভিন্ন রকম documentary যেগুলো হয় সেগুলো কিন্তু descriptive essay তো documentary তে কি কি লেখা হয় ধরো তুমি আহ তিন যে সোনার কেল্লা, সিনেমাটাতে তিনি যে shooting করতে গেছেন তো সেখানে কিন্তু প্রাসাদের মধ্যে যে ওই চুন সুরকির যে পাথরের যে গন্ধটা সেটা নিয়েও কিন্তু লেখা রয়েছে। তো এই চুন সুরকির গন্ধ, এই চুন সুরকির গন্ধ এগুলো লিখলে কি হবে মানে সেই place এর গন্ধ বা সেই memory তে থাকা কোন একটা sound যে ওই যে ওইখানে সেরকম একটা sound হচ্ছিল বা sound পাওয়া গেছে তুমি ধরো একটা essay লিখছ, descriptive essay freedom fighter দের নিয়ে ধরো ভগত সিং কে নিয়ে একটা essay লিখছ বা biography লিখছ ঠিক আছে তো সেক্ষেত্রে সেটাও কিন্তু একটা essay তো সেখানে তুমি ভগৎ সিংয়ের আহ জারিওনাও বা আহ জালিওনাবাগ হত্যাকাণ্ডে আহ যে ধরনের আহ মানে ঐখানকার যে ব্যাপারটা just এটা না বলে যে leader যে পড়ছে তাকে খুব তাড়াতাড়ি তুমি লেখার সময় যে feel টা দিচ্ছ ওই লেখাতে ওই fill টা যেন reader যে করছে সেও যেন পায়। এটা কিন্তু করে art নয় এটা একটা scientific ব্যাপার। তো সেই scientific ব্যাপারটাকে একদম কাজে লাগাতে হবে তোমাকে নিজের word stock গুলো সেভাবে তৈরি করতে হবে। তুমি যেগুলো নিয়ে কথা বলছো essay তে descriptive essay কোন একটা objective নিয়ে বা কোন একটা ঘটনা নিয়ে বলছো। পৌষ মেলা নিয়ে তুমি একটা descriptive essay লিখতে দিলাম, পৌষ মেলাতে তোমার কাছে এখানকার আহ সমস্ত কিছু তাহলে কি কি খাওয়ার পাওয়া যায়, সেখান থেকে কি কি রং চারিদিকে দেখতে পাওয়া যায় কি কি event হয় সেখানে সমস্ত কিছু তোমাকে বলতে হবে ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলে আসি পরের টাতে। expository essay, expository essay হচ্ছে এক ধরনের

আহ sir how many types of essay চার রকম essay হয় আমি তোমাকে একটু আগে বললাম তো একটু ক্লাসে মন দাও প্রিয়াঙ্কা। এখানে subscription এর class এ optional subject এর class হবে তুমি আমাদের সাথে অবশ্যই discuss করবে আমরা এটা নিয়ে আসবো যে কোন ধরনের আমাদের গৌতম স্যার তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে discuss করেছি যে কি ধরনের optional subject নেওয়া হবে সেগুলো সব কিছু ভেবে চিন্তে optional subject নিও। তারপরে তোমাদের সবার optional subject অনুযায়ী class দেওয়া হবে কোন চিন্তা করার দরকার নেই। okay আচ্ছা এবারে চলে আসি অনেক জাইগাতে description এ I am request you to block those যে কিনা কিভাবে public আহ step নেওয়া হয়েছে এগুলোর ব্যাপারে তোমরা জানতে হবে তারপরে তুমি expository essay লিখতে পারবে। তো topic দেখেই তুমি বুঝে যাবে যে তোমাকে কি ধরনের essay লিখতে দেওয়া হয়েছে বোঝা গেছে? তোমাদের global warming দিয়ে লিখতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে expository essay মানে এখানে তোমাকে pack নিয়ে আসতে হবে তোমাকে ওর ভিতরে knowledge লাগবে তোমার ঠিক আছে। তা expository essay এর জন্য তৈরি হও গৌতম স্যারের ক্লাস করো রোজদিন সকাল আটটার সময়। বিভিন্ন রকম topic গুলো নিয়ে current affairs এর পেপারগুলো news paper পড়ো আহ কিন্তু খবর রাখো। news paper তোমাকে একদম মানে উদ্ধার করে বেরোতে হবে এর কোনো মানে নেই। essay লেখার জন্য তোমার নিজস্ব যে ground level এর যে word গুলো রয়েছে সেগুলোই যথেষ্ট কারণ সেখানে essay লিখতে গেলে simple and effective language লাগে ঠিক আছে। simple language এ তোমরা লিখতে হবে কিন্তু তোমাকে ব্যাপারটা সম্পর্কে খুব ভালোমতো জানতে হবে। এদিক ওদিকে লেখার সমস্ত WBCL officer সমস্ত কিছু নেই একটু না চোখ fifty percent না হলে দেবে

expository essay যে তোমার personal feeling বা emotional কোন জায়গা নেই সেখানে clear সেখানে তুমি নিজের personal feeling কে জায়গা দিতে পারো না। next হচ্ছে it is completely blaze of pack তথ্য statistics, statistics মানে হচ্ছে যে হচ্ছে statistics মানে হচ্ছে পর্যালোচনা, সেই সমস্ত জিনিস তথ্য, তথ্য সূচি, statistics মানে এবং example অবশ্যই সেগুলোকে তুমি যেগুলো লিখছ pack বা statistics দিচ্ছো তোমায় দিতে করোনার ব্যাপারে ধরে নাও তো সেক্ষেত্রে তোমাকে example দিতে হবে যেই খবরের কাগজে এরকম একটা ঘটনা আজকে বেড়িয়েছিল, যার জন্য আহ মানে তুমি বলছো যে WHO খবর নিতে দেরি করেছে ঠিক আছে এর পিছনে তোমাকে একটা example দিতে হবে যে WHO যে খবরে দেরি করে দেওয়ার জন্য কি কি ক্ষতি হয়েছে। তো এর জন্য বা লকডাউন না মানার কারণে কি কি ক্ষতি হয়েছে? এর জন্য তোমাকে evidence দিতে হবে, তোমাকে বলতে হবে যে Italy lockdown দশ দিন এগারো দিন ধরে মানেনি বলে Italy অবস্থা এতো খারাপ হয়ে গেলো। তারপরে এটাকে দেখি European country থেকে American country যখন migrant গেলো সেখানে গিয়ে আরো ছড়িয়ে গেল এখন center হয়ে গেছে আমেরিকা। তো এইগুলো তোমাকে fact এর সাথে সাথে তোমাকে example তোমাকে দিতে হবে expository essay গুলোতে।

তবে আজকে আমি expository essay নিয়ে কথা বলবো না আমি তোমাকে normal format দেওয়ার জন্য একটা normal আমি topic এনেছি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো okay আচ্ছা, there are there life on towards a contrast essay cause an effect essay এগুলোকে বলা হয় contrast essay তো বলা হয় না cause and effect essays ও বলা হয়। ঠিক আছে contrast essay মানে হচ্ছে যেখানে তুমি নিজের feeling বলতে পারবে না। এখানে তোমাকে পুরো balance রাখতে হয় মানে তোমাকে কোন একটা topic এর পক্ষেও বলতে হবে বিপক্ষেও তোমাকে বলতে হবে ঠিক আছে এবং সেগুলোর পিছনে তোমাকে supportive তোমাকে facts এবং example দিতে হবে এবং statistics ও দিতে হবে clear আচ্ছা buffering হচ্ছে, buffering হচ্ছে ক্রয় হল জয় শ্রী রাম। আহ আচ্ছা তারপরে হচ্ছে sound পাচ্ছি না, sir sound problem দেখি কি হয়েছে আর তারপরে দেওয়া হয়েছিলো। সেতা হচ্ছে যে

in children তোমার সব পক্ষই কথা বলে মানে তোমার দলে টানতে হবে এমন ভাবে লিখতে হবে বোঝা গেছে? মানে যেটা আর কি? বা politics এ মানে নেতারা যেটা করে আরকি। ঠিক আছে? দেওয়াল লিখন লিখন করে ঠিক আছে কেন করে? support পায়। তো ওরকমই জিনিস তোমায় নিতে হবে হয়তো দেয়াল লিখনের মতো লিখলে হবে না তার জন্য তোমাকে flag নিতে হবে politician রা flag দিয়ে লিখে না দেওয়াল লিখন ঠিক আছে। আচ্ছা a persuasive essay is not just a presentation of fact but an attempt to এই expository আর এই persuasive এই দু ধরনের essay তোমার WBCS এ আসবে। আসার chance সব থেকে বেশি এবং এরকমই আসে। খুব rare case এ ভাগ্য ভালো থাকলে একটা informal essay আসতে পারে যেরকম হচ্ছে descriptive বা যেটাকে বলা হয় descriptive যে narrative এবং descriptive খুব কম আসে expository এবং persuasive essay হচ্ছে very very important এগুলো হচ্ছে very very important কিন্তু এগুলোকে ঠিকঠাক করতে হলে আগে আমাদের narrative এবং descriptive essay হয়ে যেতে হবে ঠিক আছে। আমি আজকে একটা আহ তোমাকে expository একটা আহ জিনিস নিয়ে এসেছি। expository মানে personal narrative বলতে পারো একটা বেশ একটা mixture of আহ persuasive essay এবং একটা এবং expository essay এবং descriptive essay একটা mixture একটা topic এনেছি। তো সবার খুব মজা লাগবে আশা করি ঠিক আছে। তো ধরিয়ে ধরো আমি এখুনি করবো। এবারে হচ্ছে ঝন্টু বললো PDF পাচ্ছি না PDF কিছুদিন পর পেয়ে যাবে ঝন্টু মন্ডল। এখন একটু দেরি হবে, আমি PDF সবাইকে সমস্ত ভিডিওতে আমি attach করে দেব, আমি video attach করা শুরু করেছি পিছনের video গুলো আমি আস্তে আস্তে সমস্ত group এ করে দেবো okay আচ্ছা both side of the argument have to presented in this video মারলো যে তোমাকে ব্যাপারটা দেখি তোমাকে নিজের views টা যদি stand stand করতে হয় তাহলে তোমাকে opposite views টাকেও এখানে লিখতে হবে এবং opposite views টাকে লিখে ওটাকে

এই topic টা তোমাকে ধরো দিলো, এই topic এমন একটা তোমাকে নিজের view দিতে হবে যেন ওই opposite view টা হেরে যায়। তাহলে তোমাকে যদি মশা মাত্রা তাহলে কি দরকার মশা দরকার তাহলে তোমরা নিজেরাই essay তে তোমার opposite যে views টা সেটাও তোমাকে উল্লেখ করতে হবে, উল্লেখ করে logic দিয়ে সেটাকে হারিয়ে দেখাতে হবে এই essay তে। মজার জিনিস না? এটা কিন্তু নিজের সাথে নিজে game খেলা। এটা একটা পুরো psychological জিনিস ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা করতে খুব মজা লাগবে but the ultimate aim is to pursue the reader that the writer argument যতই তুমি অন্যের বা মানে অন্য views দাও মানে তোমার opposite views টা তুমি নিচ্ছ। কেউ বলবে posturing reading দরকার তুমি বলে দেওয়া দরকার। এবার তোমার opposite views কি দরকার নেই। এবার তোমাকে তো উল্লেখ করতে হবে যে যারা বলছি দরকার নেই কেন বলছে। এরপর তারপর নিজের আহ logic এবং factory সেটাকে পুরো হারাতে হবে এবং তারপরে যেন পুরো শেষে যেন পড়ে reader যেন বা যে পড়ছে সে যেন তোমার argument মানে writer এর যেটা view টা যেটাকে support করছে সেটাকেই যেন support করে। এটাই চেষ্টা করতে হবে persuasive essay হচ্ছে একটা দারুন জিনিস ঠিক আছে। এই দুটোই ex expository এবং persuasive essay এতে দুটোই খুব মজার জিনিস এটাকে আজকে আমরা শিখবো আচ্ছা এবারে চলে আসি format. Opposite view good fact দেখালে হবে না। Opposite view, Opposite view হ্যা Opposite view good fact খারাপ fact তুমি দেখাও না তুমি কিন্তু তোমাকে যাই করে নাও কেন তোমাকে নিজের caption এ তোমায় দাঁড় করাতে হবে মানে ওখানে তুমি মনে করবে imagine করবে persutive essay তে imagine করবে সবসময় যেন তুমি একটা debate room এ রয়েছো। Debate room এ এবং তুমি debate করছো এবং তোমার সামনে যারা যারা বসে আছে তোমার যারা আহ মানে প্রতিযোগী আর কি বা বাকি প্রতিযোগিতা, মানে তোমাদের যারা competitor তাঁরা যে views গুলো দিচ্ছে তোমাকে imagine করতে হবে তাঁরা কি কি views দিতে পারে। তোমাকে সেগুলো লিখতে হবে ওখানে, লিখে তোমাকে নিজের বিরুদ্ধে সেগুলোকে হারাতে হবে, এটাই করতে হবে ঠিক আছে? আচ্ছা এবারে হচ্ছে format প্রথমে title দেবে। title নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না। বেশি tension নেওয়ার দরকারই নেই title নিয়ে। তোমাকে WBCS তে বলে দিচ্ছি যে title তোমাকে দেবে, যে title টা তোমাকে ওখানে question এ লেখা থাকবে ওই title টা এখানে লিখে দাও ব্যস হয়ে গেল আর কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে? আচ্ছা introduction, introduction এর part তোমাকে দিতে হবে কি লিখতে হবে introduction আমি বলে দেবো। তারপরে body one, body two যদি হয় বেশি তোমার কাছে facts থাকে তুমি body three দেবে নাহলে দিও না কোন চাপ নেই। সাধারণত এটাকে বলে sandwich figure ঠিক আছে। sandwich figure এই দেখো conclusion আর আহ introduction এর মাঝখানে সবকিছু থাকবে। ঠিক আছে। তো এইখানে থেকে body one, body two body three করতে পারো। Body one কি body one তোমার হচ্ছে প্রাথমিক যেটা তুমি introduction টা কে ellaborate করছো body two হচ্ছে তুমি body one টাকে more over করে এবার transition দিচ্ছ যেটাকে বলে transition part. Transition কথা অর্থ হচ্ছে বাড়িয়ে লেখা বা in additional body মানে হছে add করে তুমি আর কিছু লিখতে পারো। ঠিক আছে? আর কি কি ধারণা আসছে body one থেকে। introduction দিয়ে ellaborate করে body বানালো, body one থেকে ellaborate করে body two এলো। এই তিনটের মধ্যে first এ body দিকে গেলে তিনটের মধ্যে যেন একটা connection থাকে ঠিক আছে। আর conclusion এর সাথে সবার connection থাকতে হবে। conclusion এর সাথে সবার connection থাকতে হবে মানে হচ্ছে তমাকে ব্যাপার টা বলে দিই introduction এর সাথে body one এর connection থাকবে, body one এর সাথে body two এর connection থাকবে, body two এর সাথে body three এর connection থাকবে। Individual connection ঠিক আছে কিন্তু conclusion এর সাথে সবার connection থাকবে। conclusion এর সাথে সবার connection থাকবে। তাহলে একটা ভালো conclusion আসবে তার জন্য তোমায় কি করতে হবে introduction এর যে fact গুলো লিখেছে বা যে কথাগুলো বা three word গুলো লিখেছ সেগুলোকে সব সময় লেখার পরে সেগুলোকে একটা rough পেজে লিখে নেবে আমি introduction এ এই এই keyword দিলাম।

লাগবে conclusion এ যখন তুমি কোনো sentence লিখছ তার পিছনে clear? Would you visit persuasive essay persuasive essay আচ্ছা আচ্ছা persuasive essay type টা হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাকে বলা হবে একটা topic দিয়ে তুমি এর view বলো কি নাম বলো। ধরো তোমাকে বলল যে

ঠিক আছে? তুমি বলছো উচিত তাহলে তোমার opposite view কি হবে? উচিত না। তোমাকে নিজের view টা দাঁড় করাতে হবে ওখানে আর নিজের opposite view টার ও জন্য কি কি fact আছে মানে তোমার যারা opposite যারা views দিচ্ছে তাদেরও fact profile লিখতে হবে, লিখে তোমাকে opposite views গুলোকে হার মানিয়ে নিজের fact দাঁড় করিয়ে ওটা জিততে হবে। persuasive essay হচ্ছে একটা মানে একটা কি বলে debate competition যেখানে তোমাকে জিততে হবে নিজের খাতা থেকে। মানে একটা পুরো debate কে তোমাকে ওখানে খাতায় লিখতে হবে। তোমার সাথে তোমার opposite যে views টা সেটার সাথে লড়াই এবং তোমাকে ওখানে জিততে হবে নিজের facts নিয়ে ঠিক আছে? এটা আমি শিখিয়ে দেবো। আচ্ছা এবারে যেটা introduction introduction is a principal purpose of the introduction is to present your position also known as a critical argument মানে হচ্ছে তুমি যেটা নিয়ে বলছো principal purpose যেটা তোমার যে essays এর topic সেই principal purpose নিয়ে তুমি প্রথমে যে introductory part টা শুরু করবে যেটাকে বলা হয় বা argument কিরকম হওয়া উচিত On the issue at hand but effected introductory paragraph are so much more than that মানে হচ্ছে issue থেকে যেরকম issue আছে হাতে, তোমার কাছে issue গুলো দেওয়া হয়েছে যেটা নিয়ে essay লিখতে দেওয়া হয়েছে তোমাকে ঠিক আছে সেটা সম্পর্কে তুমি introductory paragraph টা লিখবে সেটা issue র থেকে একটু বড়ো হতে হবে বা একটু special হতে হবে। মানেটা আমি বলছি তুমি introduction টা এরকম হতে হবে যেন reader যে সে যেন বুঝে যায় যে তুমি actually কি লিখতে চলেছো, তোমার মনের মধ্যে বা তোমার যে তুমি যে লিখছো ব্যাপারটা দেবে যে issue টা নিয়ে actually তুমি এরপরে আর কি কি লিখতে পারো সেটাও তোমাকে ওই introductory part এ লিখে নিতে হবে। বুজে বোঝা হয়ে গেছে? আমি বলছি এটা হচ্ছে একটা ভূমিকা যেটা আমার বাংলায় রচনা লিখতাম ভূমিকা। বর্ষাকাল নিয়ে রচনা লিখতে দিয়েছে বর্ষাকাল নিয়ে তুমি কি রচনা লিখবে, বর্ষাকালে এই মাসে ভাতারে reader এই ঋতুতে হয় তারপর হচ্ছে আহ প্রচন্ড জল জমে এই এই অসুবিধা হয়, যেই তুমি লিখলে অসুবিধা হয় introductory part এ তখন সব সময় ওই reader কি বুঝে গেলো তুমি এটার draw back বা তুমি বর্ষাকালের জন্য যে ক্ষতি গুলো হয় সেগুলো নিয়ে তুমি পরের বাকি গুলোতে লিখবে। So introduction টাকে ভালো করে লিখতে হবে। তুমি যেটা লিখতে চাইছো সেটাকে তোমাকে যদি দাঁড় করাতে হয় তাহলে তোমাকে introductory part টা সেভাবে লিখতে হবে যেন সেটা বাকি body কে টেনে নিয়ে যেতে পারে clear? আচ্ছা এবারে হচ্ছে sir are we writing the essay through some that grab the reader attention as made of India তুমি এর জন্য প্রথমে একটা intorductory যেটার sentence লিখতে হবে এমন একটা sentence ওটা তুমি লিখলে এরকম একটা জিনিস এটা নেপোনের বোনা পার্টে বলেছিল মানে এরকম অনেক ধরনের motivational course দিয়ে তুমি শুরু করতে পারো। কারণ এরকম করলো এরকম ভাবে শুরু করলে main do not lead in here they leave in there এইভাবে শুরু করলে ঠিক আছে? এটাকে inverted coma এর মধ্যে লিখে দেবে। এরপরে কে লিখেছে সেটাও লিখে দিতে পারো নেপোলের বোঁনা পার্টে মানে বলতে আছে মানুষ কখনো সালে বাঁচে না। সাল মানে years বছরে বাঁচে না, মানুষ বাঁচে নিজের কর্মে। এটা ঠিক এটা আমি বলতে চাইছি। So তুমি freedom fighter নিয়ে এই লাইন টা মোটামুটি ভালো যাচ্ছে, তো এই যে লাইনটা যখনই তুমি লিখবে তখনই সবাই ভাববে আরে কি লিখছে এটা।

আমি এখানে একটা topic এ এখানে introductory part টা তোমাদের কে দেখাছি কি ভাবে লিখতে হয়। Do we learn more from finding out that we have made distance or successful action মানে হচ্ছে তুমি তোমাকে যদি topic টা দিয়েছে আমরা কি আমাদের ভুল থেকে বেশি সিখি না আমাদের সাফল্য থেকে বেশি শিখি? ঠিকাছে। টার মানে এখানে এটাকে দিয়েছে actually এটা

give your view এখানে লিখতে হবে persuasive essay যখনই দেবে এখানে লিখবে তোমাদের give your view for all ঠিকাছে। তমাকে বোলবে persuasive essay তে তোমাকে বলবে give your view for a against this তাহলে এটা হয় যে persuasive এ শুধু। এখানে কিছু লেখা নেই তার মানে এটা হচ্ছে একটা প্রশ্ন ছুরে দিয়েছে আমরা কি ভুল থেকে বেশি শিখি না আমাদের success থেকে বেশি শিখি? তালে সেতা হয়ে গেল আমাদের ex probatory মানে তোমাকে এখানে দুটোই জিনিসকে এখানে আমাকে balance করে চলতে হবে ঠিকাছে। মানে আমরা success থকেও শিখতে পারি আবার থেকেও শিখতে পারি। তালে কি balance করে আমাকে এখানে লিখতে হবে বোঝা গেল ex probatory কখন হবে persuasive কখন হবে? আর তাদের ক্লাসে থাকো সমস্ত কিছু বুঝতে পারবে আর please এটাকে share করো আরো। Online bill এর problem. Sir introduction এর অন্য part গুলো conclusion এ আলাদা প্যারা করে লেখা যাবে নাকি একসঙ্গে লিখতে হবে? আমি এখানে সব দেখোবো এখানে format এর মতো সবগুলো আলাদা প্যারাই করেছি। Please এগুলো common sense একটু রাখতে হয় class করার আগে ঠিক আছে। এগুলো সব আলাদা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা

দেখে নিই আমি কিভাবে লিখেছি শুরু করেছি কি করে। দেখো প্রথমে একটা catchy line লিখেছি no man is an island মানেটা কি? মানেটা হচ্ছে কোনো মানুষই একটা দ্বীপ না মানে জলে জন্মানো কোনো দ্বীপ নয় মানে যারা নিজে নিজে জন্মে যাবে। তাই না? কোনো মানুষই এরকম দ্বীপের মতো সঞ্চয়জাত পলিগুলো যেভাবে সমুদ্রে এসে জড়ো হয়, জড়ো হয়ে যে দ্বীপ তৈরি করে. ওরকম করে কিন্তু মানুষ তৈরি হয় না। ওইটার জন্য আমি একটা catchy line লিখেছি দেখো no man is an island আমি একটা catchy line দিয়েছি। no man is an island ঠিক আছে? তো এইখানে catchy line টা তোমাকে এভাবে লিখতে শুরু করতে হবে এরকম। and as such he is constantly shape and influence by his experience and as such এবং সেজন্যই as such মানে সেজন্যই বা সেরকম করেই he is কোনো একটা মানুষ